এখানে অনেকগুলো মানুষ জিম করতেসে।

এখানে একটি বাড়ির কাজ চলছে।

রুম -টা দেখা যাচ্ছে রুম -এর সাইড -এ অনেকগুলো জিম -এর জিনিস--

রুমের এর মধ্যে বেঞ্চ রয়েছে ব্রেঞ্চের উপর বোতল রাখা এবং খাতা রয়েছে।

এদের দোকানে অনেকগুলো হেলমেট রয়েছে রেক -এর মধ্যে লাইট জ্বালান--

যে রুম -গুলো দেখা যাচ্চে সেটি লাল রঙের রং করা এবং সাদা কালার -এর।

সাইড -এ আর একটি ছেলে দাঁড়িয়ে।